এই ছবিটিতে আমরা একটা ব্যাঙ্কের ছবি দেখতে পাচ্ছি | ব্যাঙ্ক -এর নিচনে এক --

এবং মহি-লা এক মহিলাটার সামনে ।

এই ছবিটিতে আমরা একটা সরকারি বাস এর স্ট্যান্ড দেখতে পাচ্ছি--

এই ছবিটিতে আমরা একটা ঝাড়গ্রাম হাই স্কুল দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে আমরা একটা সুন্দর মন্দিরের ছবি দেখতে পাচ্ছি।

যেখানে আরো দুটো বাচ্চা পড়ে বসে পড়ছে।

এই ছবিটিতে আমরা একটা বড় বাড়ির ছবি দেখতে পাচ্ছি।

এবং গেট -টি বাড়ির গেট -টি খোলা রয়েছে | এবং বাড়ির সামনে --